এইচ. ডি. পি. সি ব্যাঙ্ক এবং একটি দোকানে সপ্যাইট জলের বোতল আছে ।

এখানে অনেকগুলি ঠাকুরের মূর্তি আছে। আর মাঝখানে একটি গাছ ।